দুকানের বিতরে গোলাপি রং দেওয়া আসে।

এই কার্যালয়টির সামোনে কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্চে এটা একটি গরের ভিতর সেখানে একটি গরু বাঁধা আসে।

এই ছবিটিতে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের পাশে অনেকগুলো ঘর রয়েসে।

বিল্ডিং দুটির আশেপাশে অনেক বনজঙ্গল গাসপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি লাল গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটির সামোনে নেটওয়ার্ক লেখা আছে।

সেখানে লাল নীল এবং সাদা অনেক রঙ্গের গাড়ি রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি ঘরের ভিতর সেখানে একটি মেশিন রয়েসে সেখানে একটি চেয়ারও দেখা যাচ্ছে।

মূর্তি দুটির গলাতে দুটি মালাও রয়েসে।

রাস্তাটিতে সাদা সাদা লাইন টানা আসে।

ঘরটিতে গোলাপি রং করা আছে ঘরটির পাশে একটি ছোট রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি ছাগলও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি গাড়ির শোরুম সেখানে অনেকগুলো গাড়ি রয়েছে।

নদীতে অনেক হাস দেখা যাচ্ছে নদীতে কয়েকটি নৌকাও দেখা যাচ্ছে।

নদীতির উপরে কয়েকটি পাখি উড়তেও দেখা যাচ্ছে নদীটির পানি খুব সুন্দর।

সেখানে অনেক মানুষ সবজি বিক্রি করছেন।

এই ছবিটিতে একটি পোস্টার দেখতে পাচ্ছি সেই পোস্টারটিতে লেখা আসে নেতাজী সুভাষ একাডেমি ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি ঘরের ভিতর সেখানে একজন লোক বসে আছেন বসে কলম দিয়ে কিছু লিখতেছেন।

রেস্টুরেন্টটির উপরে অনেকগুলো লাইট এবং ফ্যান লাগানো আছে।

এখানে অনেক দর্শক খেলা উপভোগ করতেসেন।

মাঠটির চারপাশে অনেক গাছ-গাছালি দেখা যাচ্ছে।

এই মেডিকেল স্টোরটির ভিতরে অনেক ঔষধ রয়েছে।

সেলুনে র শোকেসে র উপরে একটি রেক রাখা আছে সেলুনে র শোকেসে র উপরে অনেক সামান রয়ছে।

এই ছবিটিতে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরের উপরে একটি পোস্টার লাগানো আছে।

এখানে একটি গরও দেখতে পাচ্ছি সেখানে একটি লাল রঙের গেট আসে।

সেখানে সাদা কাপড় পরে অনেক মানুষ আছে।

এই ছবিটিতে একটি দুকান দেখতে পাচ্ছি দুকানের উপরে লাল রঙের একটি বোর্ড রয়েসে বোর্ডটিতে লেখা আসে প্রেস্টিজ ।

দোকানের সামোনে একটি মোটরসাইকেল দেখতে পাচ্চি।

দোকানটির পাশে একটি সাইকেলও দেকা যাচ্ছে।

এখানে কয়েকটি ল্যাপটপও দেখা যাচ্ছে কেন্দ্রটির দেওয়ালের রং সাদা।

এই ছবিটিতে একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটির রং নীল গাড়িটির সামনে ওম লেখা আছে।